এখানে একটি উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে যে এটি আন্ডার কনস্ট্রাকশন এ আছে।

ফটো - টিতে কয়েকটি কাঠের চেয়ার দেখা যাচ্ছে যার--

ফটো -টি বাজারের একটি দোকানে তোলা হয়েছে । এখানে।

কয়েকটি বাঁধাকপি কলা এবং নানা ধরনে--